এবং আ সাদা রঙের বিল্ডিং এবং একটি স্ট্যাচু আছে বিল্ডিং -এর বাইরে।

এই ছবিটিতে দেখা যাচ্ছে আ- চারজন মহিলা একটি আঁ--

যার মধ্যেবেশ কিছু মানুষ একত্রিত হয়েছেন অনুষ্ঠা-নটি দেখার জন্য তার মধ্যে একজওনকে।